এই সবিটির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গর রয়েসে।

এই ছবিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি উ নদী রয়েছে।

সেই মাঠের মইধ্যে অনেকজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি দুকান রয়েসে।

সেই গরের বিতরে কয়েকজন মানুষ দেখতে পাওয়া যাচ্চে।

সেই বাজারের মইধ্যে অনেকগুলু ব জিনিসও যাতে পাওয়া যাচ্ছে।

একটি বড়ো নৌকা দেখতে পাওয়া যাচ্ছে।

একটি রিক্সাও দেখতে পাওয়া যাচ্চে গাড়িও দেখতে পাওয়া যাচ্চে।

উপরদিকে খোলা একটি আসমানও দ্যাখতে পাওয়া যাইচ্চে।

এই সবিটির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি গাড়ি রয়েসে।